জাভাতে type conversion type conversion এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
এক ডেটা type থেকে অন্যতে কিভাবে রূপান্তর করে
conversion গুলি হল implicit এবং explicit conversion
এবং strings সংখ্যায় কিভাবে রূপান্তর করে
এখানে আমরা
tutorial অনুসরণ করতে জাভাতে ডেটা types সম্পর্কে জানতে have
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
টাইম কনভার্সনের অর্থ এক ডেটা type থেকে অন্যতে রূপান্তর করা
এখন দেখি যে এটি কিভাবে করে
এখন eclipse এ যাই
এখানে বাকি code জন্য eclipse ide এবং প্রয়োজনীয় কাঠামো রয়েছে
আমরা typeconversion নামক class তৈরি করে এতে main method যুক্ত করেছি
এখন এখানে কয়েকটি ভ্যারিয়েবল তৈরি করি
int a equal to 5
আমি a নামে একটি integer ভ্যারিয়েবল এবং b নামে একটি float ভ্যারিয়েবল তৈরী করেছি
আমি float ভ্যারিয়েবলে integer value সংরক্ষণ করছি
এখন float ভ্যারিয়েবলে কি রয়েছে তা দেখি
system dot out dot println b;
file সংরক্ষণ করুন এবং রান করুন
আমরা দেখতে পারি যে integer 5 float 50 তে বদলে গেছে
এই ধরনের কনভার্সনকে implicit implicit conversion বলা হয়
নামের সাথে সাথে value স্বয়ংক্রিয়ভাবে ডেটা টাইপের অনুসারে পরিবর্তিত হয়
এখন একই method ব্যবহার করে float কে int এ বদলাই
5 মুছে ফেলুন float b equal to 25f এবং a কে b এর বদলে b কে a তে সংরক্ষণ করুন এবং a এর মান print করুন
file সংরক্ষণ করুন
আমরা দেখি যে এখানে একটি error রয়েছে
the বলে type mismatch: cannot convert from float to int
এর অর্থ implicit conversion শুধুমাত্র int থেকে float a করা সম্ভব কিন্তু বিপরীতক্রমে নয়
float কে int we বদলাতে explicit conversion ব্যবহৃত হয়
এটি কিভাবে করে এখন এটি দেখি
আমরা এটি ভ্যারিয়েবলের পূর্বে প্রথম বন্ধনীতে int ব্যবহার করে করি
এই statement বলে যে b ভ্যারিয়েবলের ডেটা int ডেটা type রুপান্তরিত হয়েছে এবং a তে সংরক্ষিত হয়েছে
এখন file সংরক্ষণ করুন এবং রান করুন
আমরা দেখতে পারি যে float value int we রুপান্তরিত হয়েছে
কিন্তু ডেটা টাইপের অনুসারে ডেটা সেইমত পরিবর্তন করা হয়েছে
explicit conversion int কে float এ ডেটা রূপান্তর করতেও ব্যবহৃত হয়
পূর্ববর্তী উদাহরণ চেষ্টা করি
int a = 5 float b b = float a
system out println b;
integer float রূপান্তরিত করতে explicit conversion ব্যবহার করছি
file সংরক্ষণ করুন এবং এটি রান করুন
আমরা দেখি যে int value float ভ্যালুতে রুপান্তরিত হয়েছে
এখন দেখি যে যখন character কে integer a রূপান্তরিত করি তখন কি ঘটে
int a char c equal to উদ্ধৃতি চিনহে m;
a equal to int c
system dot out dot println a;
আমরা ক্যারেক্টার m কে integer রুপান্তরিত করছি এবং মান printing করছি
এটি সংরক্ষণ করুন এবং রান করুন
output হল 109 যা m এর ascii value
char int a রুপান্তরিত হলে ascii value সংরক্ষিত হয়
এটি একটি সংখ্যা দ্বারা চেষ্টা করি
char c = 5
এটি সংরক্ষণ করুন এবং রান করুন
output হল 53 যা ক্যারেক্টার 5 এর ascii value
এটি 5 নয়
সংখ্যাটি পেতে string ব্যবহার করে to integer রূপান্তর করতে have
এখন দেখি যে এটি কিভাবে করি
main ফাংশন মুছে ফেলুন
লিখুন
string sheight equal to double উদ্ধৃতিতে 6
int h equal to explicit conversion int of sheight এবং
system dot out dot println h এখন file সংরক্ষণ করুন
মান 6 এর সাথে string ভ্যারিয়েবল তৈরী করে তা integer রূপান্তর করার চেষ্টা করছি কিন্তু আমরা দেখি যে সেখানে একটি error রয়েছে
এটি বলে যে cannot cast from string to int
strings রূপান্তর করতে implicit বা explicit conversion ব্যবহার করতে পারি না
এটি অন্য methods দ্বারা অবশ্যই করতে হবে এখন সেগুলি ব্যবহার করি
int sheight মুছে ফেলুন এবং লিখুন integer dot parseint sheight
file সংরক্ষণ করুন এবং রান করুন
আমরা দেখি যে value সফলভাবে একটি integer রূপান্তরিত করা হয়েছে
এটি করতে integer module parseint method ব্যবহার করি
এখন দেখি কি হয় যদি সেখানে 6543 এর মত একাধিক সংখ্যা থাকে
file সংরক্ষণ করুন এবং এটি রান করুন
আমরা দেখি যে string we সংগ্রহিত সংখ্যা আবার সফলভাবে integer রূপান্তরিত হয়েছে
এখন দেখি কি হয় যদি string একটি floating পয়েন্ট number হয়
6543 কে 6543 তে বদলান সুতরাং string we floating পয়েন্ট number রয়েছে এবং আমরা এটি integer রুপান্তরিত করছি
file সংরক্ষণ করুন এবং এটি রান করুন
সেখানে error রয়েছে we কারণ হল আমরা string integer রুপান্তরিত করতে পারি না যাতে floating পয়েন্ট number থাকে
এটি float কিভাবে রূপান্তর করে তা দেখি
প্রথমে ডেটা type float হতে হবে
দ্বিতীয়ত আমরা ব্যবহার করব float parsefloat
string প্রকৃত floating পয়েন্ট number রুপান্তরিত করতে যাতে floating পয়েন্ট number থাকে আমরা float class parsefloat method ব্যবহার করছি
file সংরক্ষণ করে রান করুন আমরা দেখতে পারি যে string যাতে floating পয়েন্ট number থাকে সফলভাবে floating পয়েন্ট number রুপান্তরিত হয়েছে
এবং এইভাবে আমরা implicit এবং explicit conversion করি এবং strings নম্বরে রূপান্তরিত করি
আমরা tutorial শেষে চলে এসেছি
in tutorial in ডেটা type থেকে অন্যতে রুপান্তরিত করা শিখেছি
implicit এবং explicit conversion কি
এবং strings সংখ্যায় কিভাবে রূপান্তর করে
নির্দেশিত কাজ রূপে integer tostring এবং float tostring সম্পর্কে পড়ুন
এবং দেখুন যে তারা কি করে
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই link উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত tutorial অনুবাদ করেছি ধন্যবাদ